যাবে যাচ্ছে না। খাগের কলম দেখা যাচ্ছে একমাত্র সরস্বতী পুজো~ হচ্ছে যখন। কাঠের দোয়াদে কালির বদলে দোয়া~ কাল~ দোয়া কালির বদলে দুধ, fountain pen বা ball pen এর পরিবর্তে খাগিল কলম রয়েছে। পালকের কলম আর চোখে পরছে না। আর ইংরেজি না কুইল lord কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি শুনছে, শুনে বলছে বাবু কুল driver এখন পালকের কলম দেখ- তেওঁ হচ্ছে পুরানো দিনের তৈল চিত্র কিংবা photography ছাড়া আর গতি হচ্ছে না। উইলিয়ান জোনস কিংবা গিরি সাইলেশ ও মন্ত্রী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াদে খুঁজে শেষ ধরণের পালকের এর এর কলম তো ও দূরস্থান, দোয়াদ কলমে কা~ আহ আহ ক কোন কোন কিছু দেখা যাচ্ছে টেবিলের ওপরে সাজানো রয়েছে দোয়াদ কলম কিন্তু সেসব ফাঁকি মারছে ওই কলম-কাগজ সাংবাদিকে লিখেছেন কলকাতায় চৌরঙ্গীর পথে আহ

ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিলো পায়ের মোজায় ছেঁড়া দেখেছি, যার কলম ছিল পায়ের মোজায় গোজা আছে, আর কাল কোনো অতি আধুনিক ছেলেকে দেখছি যাদের কলম বুক pocket এ নেই, কাঁধের ছোট pocket এ সাজানো আছে। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ ক~ করছে। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। ভিড়ে trum এ বসে যাতায়াতের ফল মহিলা যাত্রীর চাপ, আর~ যাত্রী trum থেকে নাম~ নামছে, এক যে কি একজন আহ চেঁচিয়ে উঠল- ও দিদি আপনার খোঁপায় কলম! বিস্ফোরণ কলম বিস্ফোরণ একসময়

কালি অক্ষর নাই কো কৃতে, চন্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত কথা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবই সাক্ষর না হলেও কলম এখন সর্বজরুরি সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বাঙ্গ~ সর্বভোগ্য হয়ে গেছে, হে পন্ডিত পন্ডিতরা বলছেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটাচ্ছে সেটাই হচ্ছে যে fountain pen এক আলো বাংলায় তাকে বলা হতো বলা হচ্ছে ঝর্ণা কলম। রন নামটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে একদিন অফুরন্ত এই কালির পোরাই পোরাই খুজতে দিয়েছিল ছিল তার নাম হচ্ছে লুইস এটসন ওয়াটারম্যান। দিয়েছে সেকালে আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াদ কলম নিয়ে কাজে বের হচ্ছে। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিবদ্ধ সই করছে। দলিল কিছুটা লেখা হয়ে যাচ্ছে এমন সময় দুমড়া কটা পুকুর হয়ে পরে গেলো কাগজে। আবার তিনি খুললেন ছুটছেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে মধ্যে আরো একজন প্রাক্তন ব্যবসায়ী সই স্বরূপ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে ফাকা করেছে বিমর্ষ অচেতন মনে মনে প্রতিজ্ঞা করছে করেছেন আর নয় এর একটা বিহিত করব। জয় যার এর নিচ্ছে fountain pen আমার মনে পড়ে প্রথম fountain pen কেনার কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে ঘটনা। কলকাতার college টিতে নাম ছিল দোকানে গিয়েছে একটা fountain pen কিনব বলে যাচ্ছি দোকানে জানতে চান কি কলম প্রায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি, তিনি আউড়ে চলেছেন, আর তার সেভাট ওয়াটারম্যান সোহান pilot কোনোটার কি দাম সঙ্গে সঙ্গে

নিয়ে যাও তিনি বললেন, জাপানি কলম কিন্তু দারুন বলেই মুখ থেকে ঝাপটা ঝাপটা তার খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন

আমি ও ওটাই করি, ভেতর এ ঢুকে কি কি পড়বো, এখন যা তিল কে তাল করে যা পেপার ওয়ালারা, new's channel রা যা তিল কে তাল করে দেয়, এই কালকেই একটা পড়ছিলাম জানো কি? কালকে একটা পড়ছিলাম মানে দু তিন খানা বাচ্চা খেলছিল তো পরে বুঝতে পরে যখন ঢুকে পড়লাম, ঘটনা টা কি হয়েছে তখন বুঝতে পারলাম। দু তিন টা বাচ্চারা খেলছিল, তো ওরা খেলতে খেলতে কি করেছে, একজন কে ঠেলে ফেলে দিয়েছে, ঠিক আছে? তো ওর একটু হাটু ফাটু ছিলে গেছে আর গলার কাছে না, একটু ছিলে গেছে, হাটু টা ছিলেছে, আর গলার কাছে হালকা ছিলে গেছে, ঠিক আছে পড়েছে কিভাবে হয়ে গেছে কি ভাবে, তো ওরা heading এ জানো কি লাগিয়েছে? একটা পাঁচ বছরের বাচ্চা আহ একটা সাত বছরের বাচ্চা কে করলো মানে ওটা কে কি বলে? আহ ওই murder muder করার চেষ্টা। কি বলবো? একটা ছোট বাচ্চা কি ভাবে murder করতে পারে বলো? তো যখন ভেতরে ঢুকে পড়লাম, ঘটনা টা তখন লেখা ছিল এই এই,

তখনি গলা টা হালকা ছিড়ে গেছে, আর হাত পা ছিলে গেছে তো, যে বাচ্চা টার মা, যার ছেলে আছে, বাচ্চা তা মা কি করেছে? ওর উপরে, পুলিশ complain করেছে কি? আমার বাচ্চা টাকে বাচ্চা টা মারার চেষ্টা করেছে? এবার কি বলবে? এইরম এইরম news দেখলে মানুষ পাগল ই হয়ে যাবে। ফালতু ফালতু শুধু paper জায়গাটা খারাপ করা উপর দিয়ে আরো মানুষ যাতে harresment করা সেটা আলাদা,

ভারতে আছো সব কিছু একটু দেরি ই হবে,

হ্যাঁ গো আগেই সব ভালো ছিল.

অরে আর বলেন না শুধু মাথা খারাপ করে দেয়.

আর এই বার টা দেখছিলে এই একটা যেটা এখানে এর এই টা এত টাকা ধরা পড়েছে income tax এ rate মেরেছে, কত কোটি টাকা ধরা পড়েছে।

এত কোটি টাকা ওরা একটা সামান্য MLA এর হ্যাঁ।

আর কি বলবে, সব একই, এখন মনে হয় যত দিন যাচ্ছে, ওতো জিনিস গুলো সব ফালতু হতে যাচ্ছে ফালতু, সব এক একটা জিনিস সব ফালতু হয়ে যাচ্ছে। মানে এখানে সবাই পয়সা টা নিয়ে নেই, ভালোভাবে কাজ করতে চাই না, মানে সরকারি কাজ দেখে না, এই news channel দের কাজ দেখে না, বস রা বলে news দিতে। যা তা news তুলে ঢেলে দিলো, এটা ভাবলো নাকি হ্যাঁ মানুষ রা যখন এটা পড়বে তখন কি কথা বলবে? এই সব news দেওয়া হয়েছে,

মাছের বাজার বানিয়ে রেখে দেয় এরা ওটা news channel?

Hi hello কিছু জানতে পেলাম, কিন্তু। হ্যাঁ।

সেটাই হচ্ছে কথা. হ্যাঁ,

বরবাদ বলে খবর আসতো এখন আসে বরবাদ খবর তো আমাদের স্যার না তখন মানে সবাই কে এক একটা বাচ্চাকে এক একটা বাচ্চার নাম, আর কত নম্বর এনেছে ten এ ম্যাধমিক বোর্ড এর ওই গুলো পুরো লিখে বরবাদ খবরে ছাপিয়ে ছিল, আর দুই দুই হ্যাঁ দুই দুই পেয়ে যাই. ওই জিনিস টা আমি দেখেছিলাম, তখন আমার ভালো লেগেছিল, তারপরে থেকে আর কোনো দিন আমার ভালো লাগে নি যে কোনো page ফেজে যে কোনো newspaper ওই জিনিসটাই আমার সব থেকে ভালো লেগেছিলো। কি আমাদের নাম এসেছিলো গর্ভের ব্যাপার হয়ে যাই না, একটা গর্ভের ব্যাপার ছিল তখন আমাদের news নাম এসেছে, তো আমরা ভাবতাম আআ আমরা এত ভালো করেছি তাই আমাদের নাম এসেছে, তারপর আমি জানতে পারলাম যে যত বড় হলাম। না স্যার পয়সা দিয়ে news channel কে বলেছিল, যে আমাদের স্কুল একটু~ একটু advertisement করতে, আমাদের স্কুল এ একটু পর্চা করতে।

আর যারা যারা পাশ হয়েছে এ দেড় কে, ওদের কেই দেখাও, বুঝলে তারপর বড়ো হয়ে জানতে পারলাম এই গুলো সব পয়সা দিয়ে হয়.

বলছে বলছে বলছে তোমার কথা বলছে, ঠিক ই বলেছ তুমি। একটা দেখবে ABP আনন্দ বলে, একটা news আছে, সেটাও একটু মোটামুটি ঠিক এ আছে ABP আনন্দ। হ্যাঁ ওটাও দেখবে ওটাও ঠিকই ঠাক আছে, একটা মহিলা বেশির ভাগ ই, একটা মহিলাই বলে হ্যাঁ মানে পঞ্চাশ খানা news একবারে বলে দেয়. একটা~ একটা news এক লাইন করে বলে দেয়। বেশ গল্প শেষ, তারপর ভেতররে অতো বললো না একটা লাইন এ যে heading টা থাকে না শুধু heading টা বলে চলে যাবে পঞ্চাশ খানা একসাথে হুম সেই গুলো আমার দেখতে ভালো লাগে। আর কম সময়ের মধ্যে বেশি news পেয়ে যাবো।

না গো শুনি নি কি হয়েছে বলো? না গো কি হয়েছে? হ্যাঁ রমাঃ ওই যেমন TV তে দেখায় রোমান নগর সুপ্, অমনি নাকি? অজ্ঞান করে জিনিস পত্র নিয়ে নিয়েছে,

না দেখো ওরম হয় না এলাকা যতই ভালো, বা যতই খারাপ থাকুক না কেনো, যে একটা perfect যে চোর আছে না, সে কোথাও চুরি করে বেরিয়ে যাবে।

যে বছরে একশো বছর ধরে চুরি করে আসছে, ওরা তো পুরো তো একদম trend হয়ে আছে না. ওকে তুমি easily থোড়ি না ধরতে পারবে? ওকে ঘাড়ে ধরে আনতে perfect plan চাই. Perfet একটা team চাই, perfectly ওকে lead করবে কি হ্যাঁ তক্ষুনি তুমি ওকে ধরতে পারবে, নাহলে তুমি, ওকে ওতো সহজ ভাবে তুমি ধরে ওর উপরে না doubt ও হবে না. কে চোর হতে পারে, আর আজ কাল কার চোর তো সিয়ানা চোর কি বলবো? হয়তো এমন আজ কাল স্যুটবুট পরে, চুরি করে দেখতে লাগবে বড়োলোক কিন্তু ওই তোমার পকেট মেরে বেরিয়ে যাবে। ঠিক আছে আচ্ছা দাদা শোনো না শোনো দাদা আমার একটা ফোন আসছে ঠিক আছে কোম্পানি থেকে ফোন করি, তারপর কথা বলছি। ঠিক আছে রাখছি হ্যাঁ, রাখছি হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি, ঠিক আছে রাখছি।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

এই তো গো একটু mobile দেখছিলাম, তুমি? আমি তো এখন অনেক ব্যাস্ত মোবাইল দেখার তো আর time নাই আমি একটু ওই দিকেই বেড়াচ্ছিলাম ও আচ্ছা বলো খবর বাড়িতে সবাই ভালো আছে ভালোই দেখো না সবাই ভালো আছে কিন্তু একটু ব্যাস্ত আছে সবাই ব্যাস্ত কিছু হয়েছে হয়নি কিন্তু কিছু দিনের মধ্যে একটা বিয়ে হবে তাই একটু ব্যাস্ত আছে সবাই কার বিয়ে তোমার নাকি? না না আমার এখন বিয়ে কেন হবে আমার দিদির বিয়ে তাই সবাই এখন ব্যাস্ত আছে হ্যা আমার বাড়িতে সবাই মোটামুটি ভালোই আছে কি করছো? বিয়ে তাহলে কবে হচ্ছে বিয়ে বিয়ে বলতে তোমার এই মাসে তো নয় সামনের মাসের মানে এই মাস টা তো চলে যাচ্ছে ধরো আর দশ চার পাঁচ দিন আছে তো সামনের মাসেই হচ্ছে

হ্যা নিমত্তন্ন এখন চলছে কেনাকাটাও চলছে দুটোই একসঙ্গে চলছে গো। আচ্ছা বিয়ের মানে জিজু কি করে?

সে তোমার একটা ব্যাংকে চাকরি করে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 হ্যা ধরো তোমার আগে থেকেই জানা শুনা ছিলো তো বিয়েটা হয়ে অনেক দিন থেকে ঠিক হয়ে আছে উহ আচ্ছা আগে থেকেই ঠিক করা ছিলো হ্যা তা টা ভালো আগে থেকে ঠিক করে দিয়ে রাখা টা একটা ভালো বিয়েটা ছোট থেকেই ঠিক করা ছিলো তো এখন হঠাত করেই বলছে যে হ্যা এখন তাহলে বিয়ে টা দিয়ে দেওক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 হ্যা বারিরই লোক তাই চেনাজানাই ছিলো ছোট থেকে ঠিক করা ছিলো হ্যা বিয়ে হবে তো এখন তো ধরো কাজ কাম সবই করতে লেগেছে তো পয়সাও হয়ে গেছে তাই দেখি যে হ্যা বিয়েটা তো আসলে দিয়ে দেয়াই যায় হ্যা তা তো ঠিক দিদির তো অনেক বয়স হয়ে গেছে ঠিক সময়তেই বিয়ে হচ্ছে দিদির হ্যা বয়স বলতে এখন সেরকম কিছু হয়নি তোমার উনিশ কুড়ি হবে এখন তো বিয়ে টা দিয়ে দেয়া উচিত হম সেতো স্বাভাবিক বিয়ে বলো কতদূর কি চলছে কি কি হচ্ছে বলো একটু বলব সেরকম বলে তো এখন নিমতন্নগুলোই চলছে তাইতো তোমায় ফোন করলাম যে তোমাকে নিমতন্ন করতে হবে

হ্যা আচ্ছা আচ্ছা

হ্যা বিয়ের তো অনেক অসুবিধা আছে তাই এখন আসতে পারছি না তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি একটু সময় দিয়ে যখন যাবো নিমতন্ন করতে তখন ওদিকে একবারে গিয়ে কার্ড টা দিয়ে আসব কিছু মনে করো না তা না বুঝতে পারছি বিয়ে বাড়ি বলে কথা আর তুমি তো একা ভাই তোমাদের তো বেশি দায়িত্ব তোমার উপরে

হ্যা মানে তোমার হুট করেই হলো নাকি ছেলের বাড়ি থেকে বলেছিলো নাকি? হ্যা ধরো একদম সবাই তো বাড়িতেই বসে ছিলো তো বলছে এখন তাহলে বিয়ে নিয়ে কথা হচ্ছিলো দেখছে তাহলে বিয়ে নিয়ে যখন কথা হচ্ছে তখন বোনের বিয়েটাও দিয়ে দেয়া যাক দিদির বিয়েটা বিয়েটা তো ঠিকই হয়ে আছে তো এখন তাহলে বিয়েটা দিয়ে দেয়াই যায় হু হু এক সেকেন্ড

এটার জন্যই ফোন করেছিলাম যে তুমি তখন কিছু যদি মনে করো ধরো তোমাকে এখন বলত যদি পারছি না তো সময় পাচ্ছি না তো দু চার দিন আগেও বললাম ধরো তুমি মনে কিছু মনে করলে এখন দু চার দিন পরে গিয়ে না শুধু তার জন্যে আগে থেক ফোন করে বলে দেই

বিয়েটা হচ্ছে ধরো তোমার ওই বেশি দূরে নয় এই রামপুর হাটের এই সাইট করেই হচ্ছে ও আচ্ছা মানে জিজুদের বাড়ি এখানেই নাকি? হ্যা মানে আমরা বাড়িটা এই রামপুর হাটেই করে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 হ্যা কাছেই কিন্তু বাড়ির লোক তো

সব ছেলে টেলে সব ঠিক আছে কিন্তু ওর কেনাকাটা টা অসুবিধা হয়ে যাচ্ছে মানে একবারে সব ঝামেলা চলে যাচ্ছে অল্পদিনের সময়ে তো হ্যা অল্পদিনের সময় না ওই জন্য অসুবিধা হচ্ছে একটু আগে থেকেই যদি মানে কারা জিজুদের বাড়ি থেকে তারাতারি দিতে বলছে নাকি? হ্যা বলছে যে এখন থেকে তাহলে দিয়ে দাও তখন আবার কাজে টাজে ব্যাস্ত হয়ে গেলে তখন আবার কখন কি হবে তাই বলছে এখনই বিয়েটা দিয়ে দাও সে তো স্বাভাবিক যদি ঠিক করা থাকে তাহলে দিয়ে দেয়া দিয়ে দিতে ক্ষতি কি? হ্যা তারজন্যই দিয়ে দিচ্ছে বিয়েটা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 হ্যা এই তো মোটে ওই মাসে ধরো তোমার্ আহ পাঁচ ছ তারিখের মধ্যে হবে তো আজকে তো এই মাসের পচিশ তারিখও তো হয়েই গেলো তো আর হাতে দশটা দিন এই সময়ের পিছনের কি কি হবে বুঝতেই পারছ সবাইকে আবার নিমতন্ন করতে হবে দূর দূর গিয়ে ওসব তোমার কেনাকাটা জামা কাপড় সবই তো আছে বাকি হু অনেক চাপ পরে গেছে বোঝাই যাচ্ছে কম সময় হলে তো চাপ পরবেই

সময়তে চাপ পরতো না কারন আগে থেকে বলে রাখলে কিন্তু এটা হঠাত করে হয়ে গেলো ধরো আরো date পাচ্ছি না এই এই মাস টা যদি এখানে না হয় দুই মাসটায় পুরোই হচ্ছে না একদম তার জন্যই এটাই ফাইনাল করে দিলো হ্যা মানে ওরা দেরি একদমই করতে চাইছে না যত তাড়াতাড়ি পারে বিয়েটা দিয়ে দিতে চাইছে হ্যা ওরা তো একটু ব্যাস্ত থাকে তারজন্যই দেখছে যে এখন একটু ফাঁকা আছে এখনই দিয়ে দিতে চাইছে বিয়েটা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 হ্যা সে দিতে তো ধরো হবে একদিন তাই এখন দিবো আর যখনই দিবো অসুবিধে কি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

হ্যা সেটা তোমাদের অসুবিধা তো হবে না যে কিরকম উম না এতো তাড়াতাড়ি দিবো ছেলে বাড়ি কিরকম হবে না হবে এগুলা তো চেনই হ্যা উপরই চেনা চেনা আছে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 হ্যা ওটাতে একটু অসুবিধা চাপ পরে যাচ্ছে তোমার আর কাকুর উপর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

হম বুঝলাম বুঝলাম যে তোমার কেনাকাটা হলো? আমার তো এখনো কিছুই হয়নি শুধু মানে দিদিরই সব কিছু হয়েছে জামা কাপড় কিনে কাপড় শাড়ি যে যে গুলো কিনা লাগে আরকি আমরা দেখি কাল পরশুর মধ্যে যাবো সব কেনাকাটা করতে আচ্ছা দিয়ে কিছু তো তার চেনাজানা কিছু মানে তো কিছু নেয়ার দেয়ার ব্যাপার নাই

তাও এর লোক বুঝতেই পারছো আর ওদের কোন অসুবিধাও নেই যে এরকম কিছু লাগবে ছোট থেকেই ঠিক হওয়া ছিলো নাকি? হ্যা ধরো ছোট থেকেই ঠিক করা ছিলো ঠিক করা ছিলো বলতে কি এরকম যে পড়িয়ে দেয়া ছিলো এরকম কিছু না এমনি বলা ছিলো যে হ্যা বিয়ে হবে বয়স টা হোক কাজ কাম কিছু তো করতে হবে এরকম তো আর বিয়ে করে নিলে হবে না না এর কাজ করছে তাই এ তো স্বাভাবিক even এই জিনিস টা বেশ ভালোই ছোট থেকে কথা হয়ে আছে বড় হলো দুজন দুজন জানে যে একটা সময় দিয়ে ওর সাথে বিয়ে হবে বড় হলো বিয়ে হয়ে গেলো

সেটাই কোন অসুবিধা হবে না আর ছোট থেকেই যেহেতু ঠিক করা আছে দেখছে তো কি রকম ভাবে বড় হচ্চে কিরকম ভাবে বড় হয়েছে আসা যাওয়া তো ছিলো হ্যালো আসা যাওয়া তো ছিলো তোমাদের বাড়ির তারপরে দিদিদের বাড়ি হ্যা বাড়ির লোক মানে তো বুঝতে পারছো আসা যাওয়া তো থাকবেই সেটাই আসা যাওয়া তো থাকবেই স্বাভাবিক তখন আসা যাওয়া তো করবেই নিজের বাড়ির লোক যেহেতু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 একবারে নিজের বলতে আমার খালার ছেলে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 হ্যা একবারে ধরো মায়ের বোনের ছেলে

তেমন তো এরকম কিছুই নেই কিন্তু পরে কিছু নাহয় সেটাই